এটি আমাদের এলাকার একটি আশ্রম। এই আশ্রমটি বেশ বড়। এটি একটি মহিলাদের আশ্রম। এখানে--

তো এখানে প্রায় পঞ্চাশ জন মহিলা থাকেন তারা বিভিন্ন রকমের হাতের কাজ করে আঁচার করে--

বিভিন্ন কুটির শিল্পর মাধ্যমে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করেন।

এখানে রাত্রি যাপন করবেন এবং এই জাগাটিকে খুবই ভালো করে ভ্রমণ করবেন।

চাল ডাল আটা প্রভৃতি পাওয়া যায় এই দোকানটি রাস্তার পাশে অবস্থিত দোকানটির মধ্যে জিনিসপত্র সুন্দর করে সাজানো।

এটি আমাদের এলাকার একটি কনস্ট্রাশন বিল্ডিং । এই বিল্ডিং -টির ছাদের কিছু কাজ চলছে এই বিল্ডিং টিকে--

বিভিন্ন রুটের বাস এই বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে থাকে এই এলাকার মানুষ এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাত্রা শুরু করে।

এটি আমাদের এলাকার একটি বিয়ে বাড়ির হল ঘর এই বিয়ে বাড়ির হল ঘরটি--

সত্তর থেকে এক লাখ টাকার মধ্যে । এই বিয়ে বাড়ির হল ঘরটি বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর করে সাজানো হয়।

এখানে কিছু ট্যুরিস্ট বাইক এ করে এখানে এসেছেন এবং এখানে তাঁবু খাটিয়ে তাঁরা রয়েছেন।

এই এলাকায় জলের সরবরাহ এই জল ট্যাঙ্ক থেকে করা হয়।

ছটি পেট্রোল কাউন্টার রয়েছে এখান থেকে বাস লরি বাইক স্কুটি প্রভৃতি গাড়ি গুলি--

গন্তব্যস্থলে পৌঁছে যায় এই এলাকাটি একটি শহরে এলাকা।

সুন্দর করে লাইটিং করে সাজানো হয়। এই হল ঘরটিতে প্রায় হাজার জন অতিথিকে নিয়ে অনুষ্ঠান করা যায়।

এটি আমাদের এলাকার একটি ছাপাখানা। এই ছাপাখানা টি বেশ পুরোনো ছাপাখানার মেশিন পত্র গুলিও পুরোনো। এই ছাপাখানাতে।

মাসে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হয়। এই ছাপাখানাটি কর্মীদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয়।

রাত হয়ে গিয়েছে। এখানে রাত্রে বেলা কর্মীরা-আ কাজে নিযুক্ত হয়েছে। তারা মন দিয়ে কাজ করছে এবং কাজটিকে খুব শিগগিরি কমপ্লিট করে দেবে।

মিটিং চলছে। এই মিটিং -এ বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছে।

খুবই সুন্দর এখানে মানুষজন পিকনিক করতে আসে।

তেমন জনবসতি নেইএখানে বেশ কিছু মানুষ ভ্রমণ করতে এসেছে।

এটি আমাদের এলাকার একটি স্কুল এখানে একটি ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এখানে বাচ্চারা--

এখানে একটি মেলা বসেছে। তাই প্রচুর মানুষের ভিড় হয়েছে। প্রায় হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে।

মেলার চারিপাশে অসংখ্য ছোট ছোট স্টল রয়েছেদোকান রয়েছে।

কনস্ট্রাশন এর কাজ চলছে এখানে বড় বড় ক্রেন আনা হয়েছে বিভিন্ন বড় বড় মেশিন আনা হয়েছে এখানে মেশিনের মাধ্যমে গর্ত খুঁড়ে--

বাইক সাইকেল ভ্যান প্রভৃতি দাঁড় করিয়ে রাখা হয় রাস্তার পাশে অসংখ্য ছোট ছোট অস্থায়ী--

খুব শিগগিরি এই হল ঘরের ডেকোরেশন এর কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে অনুষ্ঠান শুরু হয়ে যাবে অতিথি দের আসা যাওয়া শুরু হবে।

এটি আমাদের এলাকার একটি জামা কাপড়ের শোরুম এই জামা কাপড়ের শোরুম টি বেশ বড়।

এখানে শোরুম টির বাইরে দুজন গার্ড থাকেন।

এখানে খেলতে আসে তারা এই পার্কের মধ্যে প্রচুর মানুষ ঘুরতে আসে এই জাগাটি খুবই সুন্দর।

পেট্রোল পাম্প থেকে প্রয়োজনীয় পেট্রোল তোলে এই এলাকাটি একটি গ্রামীণ এলাকা।

দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে পূজো দিতে আসে। এখানে তারা ভক্তি ভরে পূজো দেয় এবং তাদের মনঃস্কামনা এখানে পূর্ণ হয়।

পরিষেবা প্রদান করা হয়। এখানে সবসময় মানুষ পরিষেবা পাওয়ার জন্য আসেন। এই দফতর টি বেশ বড়।

রয়্যাল এনফিল্ড এর বাইক পাওয়া যায়এখানে সবসময় প্রায় কুড়ি থেকে পঁচিশটি বাইক কে--

এটি আমাদের এলাকার একটি হসপিটাল এটি একটি সরকারি হসপিটাল । এই হসপিটাল এর ভিতর টি খুবই--

এখানে একটি পাহাড়ের ওপরে মন্দির রয়েছে দূর দূরান্ত থেকে মানুষ জন এই মন্দিরে পূজো দিতে আসে এই মন্দিরে--

যাওয়ার পথটি খুবই সুন্দর পাহাড়ের নিচে থেকে ওপর পর্যন্ত সিঁড়ি করা রয়েছে সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করতে হয়।

এটি আমাদের এলাকার একটি পর্যটন ক্ষেত্র এই জায়গাটি খুবই সুন্দর। এখানে চারিপাশে রয়েছে অসংখ্য পাহাড়--

এটি আমাদের এলাকার একটি গ্রাউন্ড এই গ্রাউন্ড -টি বেশ বড় এই গ্রাউন্ডে বিভিন্ন রকমের কম্পিটিশন হয়ে থাকে এখানে একটি কম্পিটিশন চলছে। এখানে--

দৌড় কম্পিটিশন চলছে। খুব সুন্দর করে মাঠটিকে তৈরি করা হয়েছে। মাঠে চারিপাশে দশকরা গোল করে--

ভিড় জমিয়েছে তারা সকলে খেলা দেখবে। খুব শিগগির এই খেলাটি শুরু হয়ে যাবে।

এটি আমাদের এলাকার একটি কনস্ট্রাকশন বিল্ডিং । এই কন্সট্রাকশন বিল্ডিংটি বেশ বড়। এই কনস্ট্রাকশন বিল্ডিংটির--

একটি বড় আবাসিক স্তল তৈরি হয়ে যাবে।

বারান্দা রয়েছে। এই বারান্দাটি বাড়িটির মেন গেট -এর উপরে এই বাড়িটি খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এই বাড়িটি নির্মাণ করতে প্রায়--